অনুসারে তিনটে শপত গ্রহণ করিতে বাধ্য করেন মদ্য মাংস ও নারী বর্জন। আমরা তাহার আলোচনার একটিতে তেরোই এপ্রিল উনিশশো একুশ সালে লক্ষ্য করি যে তিনি ইউরোপে অবস্থান কালে অন্যান্য বহু ধর্মের সম্বন্ধেও পড়াশোনা করেন।

তিনি আঠেরোশো একানব্বই খ্রিষ্টাব্দে ভারতে ফিরিয়া আসেন এবং বোম্বাইয়ের high court এ advocate হন। কিন্তু কয়েক বছর বাদে তিনি এই পেশাকে দুর্নীতিপরায়ণ ভাবিয়া পরিত্যাগ করেন। এমনকি যে কয়দিন দিনে advocate এর কাজ করেন তখনও তিনি কোনো মামলার মধ্যে অন্যায় এর আভাস পাইলে তাহা তৎক্ষণাৎ পরিত্যাগ করিতেন। এই সময় বড়ো বড়ো রাজনৈতিক নেয়াদের ক্রিয়াকলাপে তিনি নিজের মধ্যে তাহার ভাবী জীবনের মহান উদেশ্য সম্পর্কে অস্পষ্ট সংকেত পান। এই নেতাদের মধ্যে যাহারা তাহার জীবনের ওপর প্রভাব বিস্তার করেন তাহারা হইলেন বোম্বাইয়ের মুকুটহীন রাজা পারসি দাদাভাই এবং অধ্যাপক গোখলে। ইহারা উভয়ে এক ধর্ম মিশ্রিত দেশপ্রেমের উদ্দীপনায় মাতিয়া উঠিয়াছিলেন। গোখলে তাহার দেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিক। ভারতীয় শিক্ষার সমস্যাকে যাহারা জিয়াইয়া তুলিয়াছিলেন তিনিও তাহাদের অন্যতম এবং দাদাভাই গান্ধীজীর নিজের প্রমাণ অনুসারে প্রয়োগ অনুসারে তিনি ভারতীয় জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি গান্ধীজির তারুণ্য চঞ্চল উত্তেজনাকে বলখা, বল্লা বিরুদ্ধ কইয়া~ করিয়া গান্ধীজীকে তাহারা রাজনৈতিক জীবনে অহিংসাকে কার্যত ব্যবহারের প্রথম পাঠ দেন। তিনিই শেখান নিষ্ক্রিয় সৌর্য আত্মার প্র~ প্রাণ~ প্রাণোদনা যাহা অমঙ্গলের প্রতিরোধ করে, অমঙ্গলের দ্বারা নয় প্রেমের দ্বারা। এই প্রবন্ধের অক্ষত্র অন্যত্র আমরা এই জাদুকরের মন্ত্র প্রেমের মধ্যে আবার ফিরিয়া আসিব। যে প্রেম শব্দটি ভারতের প্রশান্ত গম্ভীর বাণী বহন করিয়া আজ বিশ্বের তোরণে উপস্থিত হইয়াছে। গান্ধীজীর যখন আহ রাজনৈতিক জীবন আরম্ভ হয় তখন আঠেরোশো তিরানব্বই সাল, আঠেরোশো তিরানব্বই সাল হইতে উনিশশো চোদ্দ সাল পর্যন্ত তাহার অক্লান্ত কর্মের স্থান ছিল দক্ষিণ আফ্রিকা। উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের পর তাহার কর্মস্থল ঘাস ভারতেই চলিয়া আসে। দক্ষিণ আফ্রিকায় বিশ বৎসর ধরিয়া গান্ধীজীর অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও ইউরোপে যে

যার কারণ এ বিষ বৎসর ছিল একটি আত্মার যুগ। আমাদের কালে যাহার কোনো তুলনা নাই ইহার জন্যে যে বিরাট শক্তি ও অটল আত্মত্যাগের প্রয়োজন ঘটিয়াছিল কেবল তাহাই অতুলনীয় নহৈ নহে। এই সংগ্রামে যে চূড়ান্ত জয়লাভ ঘটিয়াছিল তাহাও অতুলনীয়। আঠারোশো নব্বই থেকে আঠারোশো একানব্বই এর মধ্যে দেড় লক্ষ ভারতবাসী, দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে নাটালে বসবাস করিয়াছিলেন।

ভারতবাসীদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশ নিষিদ্ধ হয় এবং যাহারা ইতিপূর্বে এখানে বসবাস করিয়াছিলেন সরকার তাহাদের বহিষ্কারের সংকল্প করেন। এইরূপে নিয়মিত নির্যাতনের ফলে তাহাদের জীবন দুঃসহ হইয়া ওঠে।

দক্ষিণ আফ্রিকার ভারতীয়রা গান্ধীজীর নিকট সাহায্য ভিক্ষা করেন ফলে গান্ধীজী সেখানে সত্ত্বর ছুটিয়া আসেন। তারপর রাষ্ট্রের ও হিংস~ হিংস্র জনসাধারণের বর্বর যুক্তির বিরুদ্ধে শুরু হয় বিবেকের যুগান্তকারী এক সংগ্রাম সংগ্রাম। তখনও উকিল থাকায় আইনের পথে তিনি এশিয়াটিক বিতরণ বিলের আইন বিরুদ্ধে তার দিকটি দেখাইলেন এবং ভয়ানক বিরোধিতা সত্ত্বেও জিতিয়া গেলেন। অতঃপর তিনি দক্ষিণ আফ্রিকার প্রবাসী স্বদেশবাসীদের জন্য নাগরিকদের সম্মানজনক অধিকার লাভ এবং সেই অধিকার রক্ষার উদ্দেশ্যে সাধারণ দক্ষিণ আফ্রিকায়স্ত ভারতীয়দের জীবন বরণ করতে স~ মনস্থ করিলেন। তিনি ঋষি দারিদ্রকে বরণ করিবার জন্যেই পরিত্যাগ করিলেন জোহান্স~ জোহানেসবার্গ এ তাহার প্রসারের practice তিনি নিপীড়িত নির্যাতিত ভারতীয়দের সকল দুঃখে ও দারিদ্রে অংশগ্রহণ করিতে লাগিলেন। এবং তাহাদিগকে শিখাইতে লাগিলেন নির্বিরোধার মন্ত্র। তিনি টলস্টয়ের একান্ত ভক্ত ছিলেন তাই টলস্টয়ের অনুকরণে তিনি ডারবানে একটি আমার বন্ধু পল আমাকে একখানি দীর্ঘ অপ্রকাশিত পত্র পাঠাইয়াছে। গান্ধীজীকে টলস্টয়ের লেখা, টলস্টয়ের মৃত্যুর কিছুদিন পূর্বে উনিশশো আট খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে টলস্টয় গান্ধীজীর দক্ষিণ আফ্রিকায়স্ত পত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন পাঠ করেন এবং নির্বিরোধী ভারতীয়দের কথা জানিয়া আনন্দে অতি অধীর হইয়া পড়েন। তিনি এই আন্দোলনকে শুভেচ্ছা জানায় এবং বলেন যে নির্বিরোধী তাই হল প্রেমের নীতি। প্রেমের অর্থাৎ মানবত্মার সহিত ধর্মিস্ট ঘনিষ্ট হওয়ার আখাঙ্খাও। ইহাই হলো সেই নীতি খ্রিস্ট এবং অন্যান্য মহর্ষিগণ যাহা নির্দেশ দিয়া গিয়াছেন। সম্প্রতি বিরুফক আমাকে লিখিয়াছেন যে তিনি মাস্কো টলস্টয় দপ্তরে গান্ধীজীকে লেখা টলস্টয়ের আরো কয়েকখানি চিঠিপত্র পাইয়াছেন। তিনি এই পত্রগুলি পরে অন্যান্য দলিল দন্তাবেশের সহিত প্রাচ্য ও টলস্টয় এই অধ্যায় এই আখ্যায় প্রকাশ করিবেন। কৃষি কলোনি পত্তন করিলেন। তিনি সমস্ত ভারতীয় গণকে সেখানে একত্রিত করিলেন এবং প্রত্যেকের জমির ভাগ করিয়া দিয়া তাহাদিগকে দারিদ্র্যের শপথ গ্রহণ করাইলেন। ভৃত্যের কাজগুলি অধিকাংশ তিনি নিজের হাতে করিতে লাগিলেন। সেখানে বৎসরের পর বৎসর ধরিয়া তিনি মানুষগুলি এই মানুষগুলি নিঃশব্দ government এর প্রতিরোধ করিয়া গেল। তাহারা শহর হইতে চলিয়া আসায় শহরে কলকারখানার জীবন হইয়া পড়িল পুঙ্গ অচল। এ যেনো সত্যই দেবতার নামে কোনো হরতাল, যাহার বিরুদ্ধে হিংস্র শক্তি অসক্ত প্রথম যুগের খ্রিস্টানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী রোমের যেমনটি হইয়াছিল। কিন্তু উৎপীড়কেরা নিজেরা বিপদে পড়িলে গান্ধীজী তাহাদিগকে সাহায্যের জন্যে যেভাবে আগাইয়া আসিয়াছিলেন, সেভাবে প্রেম ও ক্ষমার আদর্শ বহন করিতেই খ্রিস্টান দিগদের মধ্যেও কয়েকজন পারিতেন সে বিষয়ে সন্দেহ আছে। প্রতিবারে যখনই দক্ষিণ আফ্রিকা রাষ্ট্র ভয়ানক বিপদের সম্মুখীন হইয়াছে তখনই গান্ধীজি তাহার অসহযোগ আন্দোলন সাময়িকভাবে বন্ধ রাখিয়াছেন এবং স্বেচ্ছায় সাহায্য করিতে অগ্রসর হইয়াছেন। আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বুয়ার যুদ্ধের সময় তিনি ভারতীয় রেড ক্রস বাহিনী সংগঠন করেন। এই বাহিনী আগুনের সম্মুখেও দুঃসাহসের সহিত ঝাপাইয়া পরিবার জন্যে দৈবাৎ সুখ্যাতির সহিত উল্লেখিত হইয়াছে। উনিশশো চার সালে যখন জোহানেসবার্গে বিরাট প্লেগের তাণ্ডব শুরু হয় তখনও গান্ধীজী একটি হাসপাতাল স্থাপন করেন। উনিশশো ছয় সালে যখন নাটালের আফ্রিকার মূল অধিবাসীরা বিদ্রোহ ঘোষণা করে তখনও তিনি ambulane বাহিনীর পূরোভাগে এই সংগ্রামে অংশগ্রহণ করেন এবং নাটালের governor সেই জন্য তাহাকে প্রকাশ্য জনসভায় ধন্যবাদ দেন। তথাপি এই সৌর্য সাহস এবং সেবা, কালা আদমিদের প্রতি ঘৃণার বিন্দুমাত্র হ্রাস করিতে পারিল না। গান্ধীজি কয়েকবার কারাগারে নিক্ষিপ্ত হইলেন এবং ইহাও আবার নাটালের governor কর্তৃক ধন্যবাদ জ্ঞাপনের পরেই। তাহার সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা হইল। কেবল তাহাই নহে, তাহার হাত-পা বাঁধিয়া তাহাকে পিঁজরায় পুরিয়া রাখা হইল। উত্ম~ উন্মত্ত জনতা তাহাকে আক্রমণ করিল অপমান করিল। একবার মৃত বলিয়া গান্ধীজী পরিতক্তও হইলেন। তিনি শহীদের সকল প্রকার লাঞ্ছনা ও সন্ত্রনা সহ্য করিলেন কিন্তু তথাপি কোনো মতেই তাহার বিশ্বাসে পরিবর্তন ঘটিলো না। প্রতিবারের লাঞ্ছনা ও দুর্ভোগের পর তাহা ক্রমশই প্রবল হইতে প্রবল র হইতে লাগিল। উনিশশো আট খ্রিস্টাব্দে হিংসা পন্থীদের উত্তরে তিনি তাহার ক্ষুদ্র বিখ্যাত পুস্তক বীর্যমান প্রেমের কা~ বাণী হিন্দু স্বরাজ্য আলোচনা করিলেন। বিশ বৎসর পর্যন্ত প্রাণপণ সংগ্রাম চলিল। উনিশশো তেরো খ্রিস্টাব্দে শরৎকালে গান্ধীজী পুনরায় নাটাল হইতে নির্বোরি~ নির্বিরোধিতার আন্দোলন শুরু করিলেন। পুনরায় তিনি হাজার হাজার ভারতীয়দের সঙ্গে কারা রুদ্ধ হইলেন। কারাগারে এই অসংখ্য ভারতীয়দের জন্মস্থান সংকুলান হইল না। তাই তাহা দিগকে খনিতে আটক করিয়া রাখা হইল কিন্তু এইবার ভারতের মর্মস্থান পর্যন্ত কাঁপিয়া উঠিয়া ছিল।

তিনি যিনি উনিশশো নয় সালে ঘোষণা করিয়াছিলেন যে আইনি কিতাব হইতে তিনি এ ভারতীয় বিরোধী আইন কে কোন মতেই সরাইবেন না। তিনিও পাঁচ বৎসর বাদে এই অপসারণে কৃত হইলেন। ভারতীয় দিগের দাবি সমর্থন করিলেন lord হার্ডিং এবং এক সাম্রাজ্য commission প্রায় সকল বিষয়ে গান্ধীজীর সহিত একমত হইয়া গেলেন। উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের একটি bill এ যে সকল ভারতীয় স্বাধীন শ্রমিক হিসেবে দক্ষিণ আফ্রিকায় থাকিতে চাহিবেন, তাহাদিগকে থাকিবার অধিকার দেওয়া হইলো। এই রূপে বিশ বৎসরের ত্যাগের ফলে নির্বিরোধের নীতি জয়লাভ করিল। গান্ধী নেতার সম্মান লইয়া ভারতে ফিরিয়া আসিলেন। বর্তমান শতাব্দীর প্রারম্ভিক ভারতে জাতীয় স্বাধীনতার আন্দোলন সঙ্গবদ্ধ হইয়া উঠিল। ত্রিশ বৎসর পূর্বে উদারমনা ভিক্টোরিয়ান গন A. O. হিউম এবং সার

এবং এইরূপ চেষ্টার দ্বারা দীর্ঘকাল জাতীয় কংগ্রেসের মধ্যে যে আনুগত্যের মনোভাব বজায় রাখেন। এই সময় জাপান কর্তৃক রাশিয়ার পরাজয় ঘটায় এক এশিয়াটিক দর্পের উদ্ভব হয় এবং lord কার্জনের অপ্রীতিকর সব কার্যে ভারতীয় দেশপ্রেমিক গণ বারে বারে আহত অপমানিত হইতে থাকেন এমনকি খাস কংগ্রেসের মধ্যেও একটি চরমপন্থী দল গড়িয়া ওঠে। ইহাদের আক্রমণশীল জাতীয়তাবাদ দেশের সর্বত্রই ধ্বনিত হইতে থাকে যাহাই হোক গত বিশ্বযুদ্ধ পর্যন্ত পুরাতন গঠনতান্ত্রিক দল জি কে গোখলের নেতৃত্বে কাজ করিতে থাকেন। জি কে গোখলের দেশ প্রেমে গলদ ছিল না কিন্তু ইংরেজদের সম্পর্কে তাহার বিশ্বস্ততা ছিল অটুট। যখন জাতীয় দর্পের একটি মনোভাব এই জাতীয় প্রতিনিধিদের সংগঠনটিকে আচ্ছন্ন করিয়া রাখিয়া ছিল। তাহারই ফলে সেই সংগঠন স্বরাজের দাবি করিয়া বসিলেন। অবশ্য তখন এই স্বরাজ শব্দটির অর্থ সম্পর্কে সকল নেতা একমত ছিলেন না। একদল স্পষ্টতই ইংরেজদের সহিত সহযোগিতা চালাইবার স্বপক্ষে ছিলেন। অপর দল ব্রিটিশের সহিত সকল সম্পর্ক হইতে ভারতকে মুক্ত দেখিতে চাইতে ছিলেন। পূর্বোক্ত গণ কানাডা ও দক্ষিণ আফ্রিকার আদর্শে অনুগামী ছিলেন এবংপরোক্তগণ জাপানের অনুরূপ স্বাধীনতার উৎপক্ষবাদী। গান্ধীজী এই অবস্থায় আসিয়া সমস্যার সমাধান করিয়া দিলেন। এই সমাধান রাজনৈতিক অপেক্ষা অধিক পরিমাণে

উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ইউরোপে যখন মহাযুদ্ধের বিস্ফোরণ ঘটিল তখন গান্ধীজীর ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার চিন্তা কথা তু~ করা দূরে থাকুক, তিনি নিজে একটি ambulance বাহিনী গঠনের জন্য ইংল্যান্ড রওনা হলেন। উনিশশো একুশ খ্রিস্টাব্দে গান্ধীজি লেখেন যে তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একজন নাগরিক মাত্র। উনিশশো বাইশ সালের লেখা চিঠি গুলিকে তিনি চিঠি গুলিতে তিনি বহুবার এই উক্তির পুনরাবৃত্তি করিয়াছেন। ভারতের সমস্ত ইংরেজদের প্রতি, প্রিয় বন্ধুগণ আমার ঊনত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতীয় রাজনৈতিক জীবনের কর্মচঞ্চল্য হইতে একরকম দূরেই ছিলেন। এই রাজনৈতিক গণের মধ্যে অপেক্ষাকৃত প্রগতিশীল অংশটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে Mrs অ্যানি বেসান্তের চেষ্টায় পুনরায় সংবর্ধ হন। যদিও ইহারা শীঘ্রই অ্যানি বেসান্তকে ছাড়াইয়া যান এবং লোকমান্য বালগঙ্গাধর তিলক কে তাহাদের নেতা হিসেবে গ্রহণ করেন। লোকমান্যের ছিল অসামান্য প্রাণ শক্তি এবং অসাধারণ মনোবল। তাহার মধ্যে বুদ্ধিদীপ্ততা মনোশীলতা এবং চরিত্র এই ত্রয়ী এই ত্রয়ী প্রতিভার, এই ত্রয়ী প্রতিভার কঠিন সমন্বয় ঘটিয়েছিল। গান্ধীজী অপেক্ষা তাহার বৃদ্ধি বুদ্ধি ছিল প্রখরতর। প্রাচীন এশিয়া ঐতিহ্যের এবং সংস্কৃতির বুকে তিনি গান্ধীজীর অপেক্ষক অধিক পরিমাণে লালিত হইয়াছিলেন। তিনি ছিলেন ঋষিতুল্য সুপণ্ডিত। তিনি তাহার প্রতিভার সকল দাবিকেই জাতীয়তার সেবার বৃদ্ধিমূল্যে উৎসর্গকৃত করেছিলেন। গান্ধীজীর মতোই কোনো প্রকার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা তাহার ছিল না। তিনি আশা করিতে ছিলেন দেশের সংগ্রাম সাফল্যমণ্ডিত হইলেই তিনি পুনরায় ব্যক্তিগত জীবনে ফিরিয়া আসিবেন এবং বিজ্ঞান বিষয়ে গবেষণা করিবেন। তিলক যতদিন বাঁচিয়া ছিলেন ততদিন তিনিই ছিলেন দেশের অবিসংবাদী নায়ক। যদি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের আগস্ট মাসে অকাল মৃত্যু তাহাকে ছিনাইয়া না লইতো তবে কী ঘটিত কে বলিতে পারে! গান্ধীজীর বিপুল প্রতিভার সম্মুখে শ্রদ্ধা ও সম্ভ্রমে নিজেকে নত করিতেন তবে জাতীয় আন্দোলনে রাজনৈতিক রীতি সম্পর্কে তিলকের সঙ্গে তাহার মতের ছিল মূলত প্রভেদ। তিলক যদি বাঁচিয়া থাকিতেন এ বিষয়ে নিঃসন্দ ছিল যে ধর্মের দিকটি লইয়া নিজেকে সাবধানে ব্যস্ত ব্যপ্তীত রাখিতেন। দ্বি-খণ্ডিত নেতৃত্বের ফলে ভারতের জনসাধারণের শক্তি কী দুর্দমই নাহ হওয়া উচিত। কোনো শক্তি যখন ভারতীয় জনগণের প্রতিরোধ করিতে বা তাহাদিগকে দমন করিতে সমর্থ্য হইতো না কারণ তিলক ছিলেন কর্মের অধিকারী এবং গান্ধীজী আধ্যাত্মিক শক্তির কিন্তু নিয়তির ইচ্ছা ছিল অন্যরূপ তিলকের মৃত্যু আরও বেদনাদায়ক কারণ ইহা কেবল ভারতবর্ষকে আঘাত করিল না গান্ধীজীরও ক্ষতি করিলো। দেশের সংকল্পে অর্থাৎ শ্রেষ্ঠ নীতিবিদদের পূরোভাগে ছিল গান্ধীজী। ইদের নেতৃত্ব করাই ছিল গান্ধীজীর স্বভাব এবং আশা-আকাঙ্ক্ষার অনুকূলে। সংখ্যা দিগদের নায়ত্ত করা ভাড় তিনি স্বেচ্ছায় তিলকের হাতে ছাড়িয়া দিতে পারিতেন সংখ্যা দিগের ওপর গান্ধীজীর নিজেরও কোন বিশ্বাস ছিল না কিন্তু তিলক ছিলেন কর্মে আঙ্কিক তাই সংখ্যা শক্তিতে ছিল তার গভীর বিশ্বাস। তিলকের জন্ম গণতন্ত্রে

মুক্তির জন্য সত্যকে বলি দিতেও কুণ্ঠিত ছিলেন না এই সত্যবাদী মানুষটি যাহার ব্যক্তিগত জীবনও ছিল শুভ্র ও কলঙ্কহীন কিন্তু রাজনীতিতে কোনো কিছুই অন্যায় নহে এ কথা বলিতেও বিন্দুমাত্র দ্বিধা করেছেন না। এ কথা বলা যাইতে পারে যে এই ধরনের লোক এবং মস্কোর নায়ক এক এক নায়কদের মধ্যে চিন্তার কোন সাদৃশ্য বা সম্পর্ক থাকিতেও পারে। কিন্তু অপরপক্ষে গান্ধীজীর সহিত বলসেবিক বাদের সহিত কোথাও কোন সম্পর্ক নাই। তিলক ও গান্ধীর মধ্যে যে সমস্ত পারস্পরিক আলাপ আলোচনা হইয়াছে তাহা হইতে স্পষ্টই বোঝা যায় তাহাদের পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা থাকা সত্ত্বেও তাহাদের রীতির মধ্যে ছিল পার্থক্য বিরোধ। গান্ধীজী ঘোষণা করিয়াছিলেন যদি প্রয়োজন হয় দেশকে তিনি যতই দেবতার মত ভালবাসুন না কেন, সত্যের জন্য স্বাধীনতা থেকে বিসর্জন দিতেও তিনি কুণ্ঠিত হইবেন না। কিন্তু তিলক এমনটি করেন নাই গান্ধীজী তাহার ধর্মকে তাহার দেশের অপেক্ষা অনেক বেশি ভালোবাসেন। আমি ভারতের সংহৃত~ সম্পৃক্ত কারণ আমার সকল কিছুই আমি তাহার নিকট হইতে পারি পাইয়াছি। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে তারা সারা পৃথিবীর জন্য ভারতের নিজস্ব একটি শুভ উদ্দেশ্য রইয়াছে।

আমি যদি এই ধর্মে অটুট বিশ্বাস রাখতে পারি তবে আমার এই ধর্মই একদিন আমার দেশ প্রীতি রূপে প্রতিভাত হইয়া উঠিবে। মহান এই কথাগুলি আমরা যে সংগ্রামে বর্ণনা করিব এই কথাগুলি তাহার স্বরূপের সম্পূর্ণ ব্যাখ্যা দিবে। এই কথাগুলি ভারতের ঋষিকে বিশ্বের ঋষিতে পরিণত করিয়াছে, তাহাকে পরিণত করিয়াছে আমাদের সহ নাগরীকে। স~ গত চারি বর্ষ ধরিয়া ভারতের সংগ্রাম চলিতেছে তাহা আমাদেরগেরই কৃতার্থে। ইহা উল্লেখযোগ্য যে এমনকি যখন গান্ধীজীর রাওলাট আইনের বিরুদ্ধে বিদ্রোহে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করিলেন তখনও তিনি তাহা করিয়াছিলেন কেবলমাত্র হিংসার মধ্য হইতে আন্দোলনকে সরাইয়া অনিবার~ আনিবার জন্য। তিনি জানিতেন বিদ্রোহ আসিয়াছে, বিদ্রোহকে পথ দেখাইতে হইবে। গান্ধীজি বল সেবিকবাদ সম্পর্কে সৃষ্টভাবে তাহার বিরুদ্ধ মতও জানিয়াছেন- এগারোই আগস্ট উনিশশো কুড়ি ইয়ং ইন্ডিয়া। সমস্ত মানুষ ও জাতির মধ্যে পার্থক্য থাকিতে পারে কিন্তু যে জাতি যত উচ্চ হইবে তাহার কর্তব্য হইবে তত অধিক। এশিয়ান এথিক্যাল রিলিজিয়ান পাঁচই নভেম্বর উনিশশো উনিশ। ভারতীয় রাজনীতির পরবর্তী বিকাশের ধারাকে ভালোভাবে বুঝিতে হইলে আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে গান্ধীজীর দর্শন দুইটি বিভিন্ন পদার্থে গঠিত। ধর্ম সংক্রান্ত তালাকার স্থল, ইহা যেমন দৃঢ় তেমনি বিপুল এবং সামাজিক কর্ম যাহা তিনি কাস্তবিক পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের জনমত অনুসারে এই সর্বব্যাপী ধর্মের উপর ভিত্তি করিয়া গড়িয়া তুলিয়াছেন।

কর্ণধারের কঠিন দায়িত্ব গ্রহণ করিতে হইল তখনই তাহার ক্রিয়াকাণ্ডের ব্যবহারিক দিকটা হইয়া উঠিল প্রবল ও স্পষ্ট। কিন্তু এই সৌধের মূল অংশটা হইলো ভূগর্ভস্থ এক মন্দির গভীর এবং বিষাদ। তাহার এই ভূগর্ভস্থ মন্দিরটির ওপরে আরেকটি বিশাল মন্দির রচনার ইচ্ছা রইয়াছে। এখন যেটি তাড়াতাড়ি তৈয়ার হইয়াছে সেটি নয়, আর একটি। এই মূল অংশটি দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী বাকি সব টুকুই। সেগুলি কেবল সংক্রান্তি কালের কয়েকটি বৎসরের উদ্দেশ্যে তৈয়ারি। এই মাটির তলাকার মন্দিরের স্বরূপটি ‌আমাদের স্পষ্টভাবে জানা দরকার কারণ এখান হইতে গান্ধীজী তাহার দর্শনের সকল প্রেরণা লাভ করিয়া থাকেন। এখানেই তিনি ভূতলস্থ্য মন্দিরেই গান্ধীজী প্রতিদিন আসেন বিশ্রামের জন্য এবং সংগ্রহ করেন বাহিরের কাজের জন্য নতুন শক্তি। গান্ধীজী তাহার দেশের জনসাধারণের জন্য হিন্দু ধর্মে প্রবল বিশ্বাসী কিন্তু তিনি পন্ডিতদের সুলভ ও সাহিত্যিক কৌতুহল নিবারণের জন্য শাস্ত্রাদি যেমন পাঠ করেন না, তেমনি অন্ধ ভক্তের মতো গ্রহণ করেন না হিন্দু ধর্মের সকল প্রকার অনুষ্ঠান এবং ঐতিহ্যকে। তাহার ধর্ম বিশ্বাসগুলি বিবেক এবং বুদ্ধের দ্বারাই নিয়ন্ত্রিত। আমি যেমন ধর্মকে পুরাতন অচল পদার্থ পদার্থ বলিয়া স্বীকার করিতে পারি না তেমনি ধর্মের পবিত্র নামে প্রচলিত সকল প্রকার পাপ কেও ন্যায্য বলিয়া মানি না। আমি যদি কোনো ব্যক্তিকে যুক্তি দ্বারা বিশ্বাস করাইতে না পারি তবে আমি তাহাকে আমার অনুসরণ করিতে বলিব না। শাস্ত্র যতই প্রাচীন হোক না কেন তাহা যদি আমার বুদ্ধির কাছে আবেদন না করে তবে তাহার সকল স্বর্গীয়তা এবং পবিত্রতা আমি বিসর্জন দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হইব না। বিপরীত পক্ষে এবং তাহার পক্ষে ইহা অত্যন্ত স্বাভাবিকও। তিনি হিন্দু ধর্মের মধ্যে কোনো বৈশিষ্ট্যই দেখিতে পান না এবং হিন্দু ধর্মকে কোন বৈশিষ্ট্য দিতেও চান না। আমি চতুর্বেদের বিশেষ কোনো স্বর্গীয়তায় বিশ্বাস করি না। বাইবেল কোরান এবং জেন্দ-আবেস্তা কেও বেদের অনুরূপ দৈব বাণী বলিয়াই বিশ্বাস করি।

এমনই ভাবে এই ধর্ম সকল ধর্মের সহিত বিনা বিরোধেই বাঁচিয়া থাকে। বহু শতাব্দির পথ ধরিয়া যে সমস্ত ভুল ও ত্রুটি হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে সে সম্বন্ধেও গান্ধীজী সচেতন। এই ভুল এবং ত্রুটিগুলি তিনি তীব্র নিন্দা করেন। সাতাশে অক্টোবর উনিশশো কুড়ি, আটই জুলাই উনিশশো কুড়ি ইয়াং ইন্ডিয়া এবং ছয়ই অক্টোবর উনিশশো একুশ সকল ধর্মই হল বিভিন্ন পথ সেগুলি একই লক্ষ্যে গিয়ে মিশিয়াছে। হিন্দু স্বরাজ্য এবং এথিক্যাল রিলিজিয়ন দ্রষ্টব্য। আমার স্ত্রীর প্রতি আমি যেমনটা অনুভব করি. হিন্দু ধর্মের প্রতিও আমি অনুভব করি তেমনটি। আমরা স্ত্রী আমাকে যেভাবে অভিভূত করেন, পৃথিবীর আর কোন নারী তেমনটি পারেন না।

ইহার সমস্ত ত্রুটি এবং সংকীর্ণতা সত্ত্বেও আমি এমনই একটি ভাবই অনুভব করি। হিন্দু ধর্মে যে দুটি পুস্তক আমি জানি বলিয়া বলা চলিতে পারে সে গীতা এবং তুলসি দাস রচিত রামায়ণের সংগীত আমাকে এমন বিচলিত এবং পুলকিত করে যে আর কিছুই তেমনটি করিতে পারেনা। হিন্দুর মন্দিরে মন্দিরে যে আজ পাপ চলিতেছে তাহা জানি এবং তাহা সত্ত্বেও আমি এই মন্দিরগুলিকে ভালোবাসি। হাড়ে হাড়ে আমি সংস্কারক কিন্তু তথাপি সংস্কারের উৎসাহ আমাকে হিন্দু ধর্মের মূল বস্তুগুলিকে বিসর্জন দি~ দিতে প্রলুব্ধ করিয়েতে পারেনা। তবে এই মূল সত্য গুলি কী যেগুলি প্রতি গান্ধীজী তাহার আনুগত্যের কথা বলেন? উনিশশো একুশ খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর তারিখের লিখিত একটি প্রবন্ধ এ এগুলিকে স্পষ্ট ভাবে ব্যক্ত করিয়াছেন। এ প্রবন্ধটিকে public credo এই নামে দেওয়া যেতে পারে। আমি বেদে উপনিষদে কোরানে এবং হিন্দু শাস্ত্রে নামে যা কিছু চলিতেছে তাহার সবকিছুতে বিশ্বাস করি সুতরাং আমি অবতার এবং পুনর্জন্মও মানি। আমি বর্ণাশ্রম ধর্মে বিশ্বাস করি, আমার মতে যাহা খাঁটি বৈদিক বর্ণাশ্রম ধর্ম। কিন্তু আমি বর্তমানে প্রচলিত অমার্জিত তথাকথিত বর্ণাশ্রমে বিশ্বাস করি না। আমি গো-সেবায় বিশ্বাসী আর প্রচলিত অপেক্ষা অর্থে আমি মূর্তি পূজা অবিশ্বাস করি না। প্রত্যেক ইউরোপিয়ান যিনি উপরোক্ত line গুলি পড়িবেন তিনি সম্ভবত অনুভব করিবেন যে এখানে যে মনো বৃত্তি প্রকাশ হইয়াছে তাহা আমাদের অপেক্ষা এবং এমন অস~ স্বতন্ত্র এবং স্থান ও কালের দূরত্বে

হিন্দু ধর্মে একটি প্রবচন আছে যা যে যাহারা অহিংসায় সত্যে এবং ব্রহ্মচর্যে পূর্ণ সার্থকতা লাভ করেন নাই এবং যাহারা সর্বস্ব ত্যাগ করেন নাই তাহারা শাস্ত্রে বাস্তবিক কিছুই জানেন না। আমি এই প্রবচনটি অবেধে বিশ্বাস করি। এখানে হিন্দুই চিন্তার সহিত বাইবেলের চিন্তার মিলন ঘটিয়াছে। এই সম্পর্কটি সম্বন্ধে গান্ধীজীও সম্পূর্ণরূপে সচেতন ছিলেন। কোনো ইংরেজ missionary যখন তাহাকে প্রশ্ন করেন যে কী কী বই তাহাকে সর্বাপেক্ষা অধিক প্রভাবিত করিয়াছে? তিনি সর্বপ্রথম উচ্চারণ করেন দা নিউ টেস্টামেন্ট। তাহার রচিত এথিক্যাল রিলিজিয়ানও যীশুর বাণী উদ্ধৃত করিয়াই শেষ হইয়াছে। তাহা ছাড়াও ইউরোপীয়দের মনে রাখিতে হইবে যে এশিয়া এই এশিয়াবাসী বিশ্বাসী মানুষটি টলস্টয়ের শিক্ষায় পুষ্ট হইয়াছিলেন। তিনি ও প্লেটোর অনুবাদ গান্ধীজীর নিউ টেস্টামেন্টের পরেই নাম উচ্চারণ করেন করিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন। ম্যাক ম্যাকসিনির প্রশংসা করেন এডওয়ার্ড কার্পেন্টারের রচনা পড়েন এবং তাহার সকল চিন্তায় আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ উপর ভিত্তি করিয়া গড়িয়া উঠেছে। কোনো ইউরোপিয়ান যদি উপযুক্ত মনোভাব লইয়া অগ্রসর হন তবে তিনি এই মহাপুরুষের চিন্তার সহিত নিজেকে অপরিচিত মনে করিবেন, এমন কথা ভাবিবার কোন কারণ নাই। গান্ধীজীর যে ক্রেড প্রবন্ধ গুলি তাহাকে আপাতদৃষ্টিতে বিস্মিত করিয়া দিয়েছে মনে হইয়াছিল সেগুলির গভীর তাৎপর্য তিনি বুঝিতে পারিবেন। বিশেষ করে এই বিষয়গুলির দুইটি, গো-সেবা এবং জাতিভেদ প্রথা আপাত দৃষ্টিতে ভারতী ও ইউরোপের ধর্মভাবের মধ্যে এক দুস্তর ব্যবধান রচনা করিয়া দিয়াছে মনে হইবে কিন্তু দেখাই যাক ক্রেডোর এই দুইটি বিষয় বলিতে গান্ধীজী নিজেকে কি বোঝেন। বাস্তবিক কক্ষে গান্ধীজীর মতবাদের মধ্যে এই দুইটি বিষয় অপ্রধান বা অবহেলার যোগ্য নহে। গো রক্ষা হইলো হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। গান্ধীজী মানবিক পত্তনে উচ্চতম প্রকাশ লক্ষ্য করিয়াছেন। কেন?

গান্ধীজী নিজের কথা এই নীতিকে মানুষকে তাহার স্বজাতীয়তা ঊর্ধ্বে লইয়া যায়। ইহাই তাহাকে সকল জীবেদের সঙ্গে একান্নিত করে। অন্য জীবকে গ্রহণ না করিয়া গরুকে কেন গ্রহণ করিয়া করা হইয়াছে? তার একমাত্র কারণ ভারতবর্ষে গরুই সর্বাপেক্ষা বড় সহচর। ইহার প্রাচুর্য উৎস এবং গান্ধীজী কোমল প্রাণীটির মধ্যে দেখিয়াছেন করুণার এক বিপুল কাব্য কিন্তু তাহার এই ধর্মানুষ্ঠানের মধ্যে বিগ্রহ পূজার কিছুই নাই। ভগবানের সৃষ্ট জীবের প্রতি দয়া ধর্ম না করিয়া যাহারা কেবল শাস্ত্রে আক্ষরিক অনুসরণ করে, গান্ধীজি তাহাদের নির্মম কুসংস্কারের যেরম নিন্দা তিরস্কার করেন

তাহা ভাবিয়া বিস্ময়ের কিছুই থাকিবে না। তিনি তাহার এই শখিও বিশেষ অর্থে যখন বলেন গোরক্ষার শিক্ষায় পৃথিবীর কাছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ দান তখন কোন ভুল করেন না। প্রতিবেশীকে নিজের মতোই ভালবাসিবে বাইবেলের এই বাণীর সহিত তিনি যোগ করিয়াছেন প্রত্যেকটি জীবই তোমার প্রতিবাশী। ইউরোপিয়ান দের মধ্যে জাতিভেদ প্রথা বোঝা এবং গ্রহণ করা বোঝা ইহা অপেক্ষাও কঠিন। আমি গর্ব করিয়া বলিতে পারি না যে এই বিষয়ে গান্ধীজীর মতামত ব্যাখ্যা করিয়া ইউরোপিয়ান দিগকে তাহা গ্রহণ করাইতে আমি সমর্থ হইব। তবে গান্ধীজী যেভাবে এই সমস্যার ব্যাখ্যা করিয়াছেন তাহা হইতে স্পষ্ট বোঝা যাইবে যে ইহার মধ্যে গর্ব বা সামাজিক দাম্ভিকতার লেশমাত্র নাই। ইহা বাস্তবিক পক্ষে বিভিন্ন স্তর ও শ্রেণীকে বিভিন্ন কর্তব্যের ভার দেওয়া মাত্র। আমার মতে বর্ণাশ্রম ধর্ম মানব প্রকৃতির সহজাত হিন্দু ধর্ম ইহাকে বিজ্ঞানসম্মত করিয়া তুলিয়াছে মাত্র। তবে গান্ধীজী এই জাতিভেদকে মাত্র চারটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখিয়াছেন ব্রাহ্মণ মুক্তি ও বুদ্ধি ও অধ্যাত্ম জীবের শ্রেণী ক্ষত্রিয় শাসক ও সামরিক শ্রেণী, বৈশ বণিক শ্রেণী এবং শূদ্র। এই বিভিন্ন শ্রেণীর মধ্য দিয়ে উচ্চতা নিচুতা শিকার করেন না। ইহা কেবল বিভিন্ন পেশা মাত্র আর কিছুই নহে। কেবল ক্রিয়া কর্তব্যের ব্যাপার মাত্র সুযোগ সুবিধার নহে । আমার বিশ্বাস কাহাকে উচ্চ আসনে তুলিয়া ধরা বা কাহাকে নিম্ন স্তরে ঠেলিয়া ফেলা ইহা হিন্দু ধর্মের সহজ প্রকৃতির বিরুদ্ধে। ভগবানের সৃষ্টি সেবার জন্যই সবাই জন্মিয়াছে। ব্রাহ্মণ তাহার জ্ঞানের দ্বারা, ক্ষত্রিয় তাহার রক্ষণশক্তির দ্বারা, বৈশ তাহার বাণিজ্য নৈপুণ্যের দ্বারা, এবং শূদ্র তাহার দৈহিক শ্রমের দ্বারা সকলের সেবা করিবে। অবশ্যই ইহা হইতে এই অর্থ হয় না যে ব্রাহ্মণকে কোনরূপ শারীরিক শ্রম করিতে বা আত্মরক্ষা কর্তব্য পালন করিতে বা অন্যান্য কার্য করিতে হইবে না।

কেবলমাত্র দেহের দাঁড়ায় তিনি সর্বাপেক্ষা সুন্দরভাবে সবার সেবা করিতে পারিবেন। সেবার জন্য কোনো বিশেষ গুণের অধিকারী হইলে তাহাকে ঈর্ষা করিবার কোন কারণেই থাকিবে না। যে ব্রাহ্মণ জ্ঞানের অধিকারী বলিয়া উচ্চতার দাবি করে, তাহার পতন অবশ্যম্ভাবী কারণ তিনি বিন্দুমাত্র জ্ঞানেরও অধিকারী নহে। বর্ণাশ্রম ধর্ম হইল আত্ম সংযম এবং অপচয়ের হাত হইতে শক্তির সংরক্ষণ। সুযোগ সুবিধার উপর নহে ত্যাগের ওপরই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠিত। তাহা ছাড়া আমাদের আত্মার দেহান্তর ভ্রমণের কথা

ব্রাহ্মণের হইতে শূদ্রের এবং শূদ্রের হইতে ব্রাহ্মণের দেহে আত্মার যেভাবে ক্রমাগত ভ্রমণ করিতে থাকে তাহাতেও প্রকৃতি এক রকম ভারসাম্যে ব্যবস্থা করিয়া দেয়। এই শ্রেণী বিভাগের সহিত পাড়িয়াদের কোন প্রকার সম্পর্ক নাই কারণ এর শ্রেণীগুলি অবস্থা এবং অধিকারীর সমান কেবলমাত্র কার্যে পৃথক। গান্ধীজী কীভাবে এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম করিয়াছেন তা আমরা শীঘ্রই দেখিবো এবং ইহাই তাহার ঋষিত্বের সর্বাপেক্ষা মর্মস্পর্শী দিক। গান্ধীজীর কাছেই অন্যায় হিন্দু ধর্মের লজ্জা ত্যাগ ও সত্য নীতির সূত্রের করুণ অধঃপতন এবং কলঙ্ক ইহার অত্যন্ত পীড়া দেয়। আমি পুনরায় জন্মগ্রহণ করিতে চাহি না কিন্তু যদি পুনরায় জন্মগ্রহণ করি তবে যেন অস্পৃশ্যদের মধ্যেই জন্মি। তাহাতে আমি তাদের অসুবিধায় অংশগ্রহণ করিতে পারিব, তাহাদের মুক্তির জন্য কাঁদিতে পাইব।

কেমন এমনি ভাবে তাহার গৃহকোণ হাসি কন্যায় ভরিয়া ওঠে। গান্ধীজীর এই সকল বিশ্বাসের আবরণে যে হৃদয় গোপন রইছে তাহা দেখিয়ার জন্য আমি যথেষ্ট বলিয়াছি। সত্য ইনি হলেন রাশিয়ান টলস্টয় অপেক্ষা আরও স্নেহ কোমল এক টলস্টয়, আরো সহজে সন্তুষ্ট এক ট্রলস্টয়। Hello নমস্কার আমি এক্সেস ব্যাঙ্ক থেকে বলছি আপনার কিভাবে সাহায্য করতে পারি বলুন নমস্কার আহ maam actually আমি বলছিলাম education loan আমি নিতে চাই তো তার ব্যাপারে আপনি কিছু আমাকে detail বলতে পারবেন আচ্ছা হ্যাঁ আপনার আহ আপনার বয়স কতো আপনার আহ এর আগের কি পড়াশুনো করেছেন একটু আমাকে জানাতে পারবেন হ্যাঁ maam আহ আমার বয়স হচ্ছে এখন twenty আমি just এখন দু মাস আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি

তো এবারে আপনি কোথায় application করতে চাইছেন আপনি ভারতবর্ষের কোথায় যেতে চাইছেন ma'am আমি actually BBA হ্যাঁ আমি BBA তে পড়তে চাই আমি একটা লন্ডনের একটা university আছে যার নাম হচ্ছে liverpool university আমি ওখানকার form ভোরেছি তো ওর যেটা express আছে ওটা অনেক দাম আছে তো ঐটার জন্যই আমি আহ ভাবছি একটা education loan যদি আমি নিতে পারি তাহলে খুবি সুবিধা হবে কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আহ আমি একটু দেখে নিচ্ছি আমাদের আহ কি আহ বিদেশের কি loan এর বেবস্থা আছে

hello নমস্কার

বলছি যে আপনার আহ যেই আহ course আছে ওটা কত বছরের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 আচ্ছা আপনার চার বছরের course আছে আপনি কি নিয়ে পড়াশুনা করছেন একটু জানতে পারি এটা কি মানে আপনার কোন bachelor এর degree কি

আচ্ছা আপনার আহ কি admission হয়ে গেছে না এখনো admission হয় নি আহ ওটা এখন hold আছে আহ আমার মানে waiting list এ চলছে এখন জানি যে ওখানে তো কোটা হিসাবে হয় তো foreign student দের বেশি নেয় না তো আমার এখন lis~ list এ আছে নাম আশা করি ওটা দু দিনের মধ্যে clear হয়ে যাবে আর আমি পেয়ে যাবো chance টা আচ্ছা কোন অসুবিধা নেই আহ আপনি waiting list এ থাকাকালীনও আপনি আহ apply করতে পারেন loan এর জন্য

কিন্তু আপনার loan sanction হবে যখন আপনি waiting list থেকে clear হয়ে যাবেন ঠিক আছে মানে application টা এখন করে রাখতে পারেন কোন অসুবিধা নেই কিন্তু আপনি যখন পেয়ে যাবেন আহ admission টা তারপরে আপনার যেই letter সেটা আমাদেরকে জমা দিতে হবে আপাতত আপনাকে কি করতে হবে যে আপনার কত টাকা loan চাই ওটা আমাদের জানাতে হবে

ma'am বলছিলাম যে যেটা আপনি loan দেবেন ওটা কি আবার পুরো চার বছরের জন্য দেবেন বা কিছু time এর জন্য ওরকম কিছু time period দেও~ দেওয়া থাকবে ওরকম কিছু আছে আপনাদের system দেখুন আপনার কত লাগবে সেটা আমাদেরকে জানতে হবে তারপরে সেই অনুযায়ী আমরা একটু collateral কিছু রাখতে চাইবো আপনার কোন জমি থাকুক কোন বাড়ি থাকুক কোন property থাকুক কোন রকমের আহ liquid money থাকুক ওইটা আমরা আহ col~collateraltian এ রাখবো

মানে ওটা আমাদের safety র জন্য থাকবে যদি আপনি loan না ফেরত দিতে পারেন তাহলে হয়ত আমরা ওটা নিতে চাইব কিন্তু আশা করি আপনার আহ ঠিকঠাক ভাবে পড়াশুনা হয়ে যাবে আর পড়াশোনার পরে আপনি চাকরি পেলে আস্তে আস্তে আপনার loan টা সময়ের মধ্যে দিয়ে দেবেন

তো প্রথম কথা আমাদের জানতে হবে আপনার কত টাকার loan চাই সেই অনুযায়ী আমরা collateral টা দেখতে পারব আর সেই অনুযায়ী আমরা ঠিক করতে পারব যে আপনার কত বছর লাগবে loan টা ফেরত দিতে আচ্ছা তো maam যেটা বলছিলা আপনি আপনাদের bank কত loan দিতে পারবেন মানে কিছু minimum বা maximum কিছু amount আছে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

তো হ্যাঁ আপনি আহ loan নিতে পারেন মোটামুটি আহ পঁচিশ লাখের

আর আপনার আহ interest rate হবে আহ four percent four percent আহ ঠিক আছে ma'am আহ যেটা আমি বলছিলাম তো loan নেবার কি procedure আছে মানে কিছু document বা কিছু verification ওরকম কিছু আছে মানে কি সব দিতে হবে আমাকে জমা পত্র একদম একদম বলে দিচ্ছি

তো প্রথোম কথা আপনাকে এখানে আহ আপনার আহ branch এ গিয়ে একটা form fillup করতে হবে আপনি আহ loan~ loan sanction হওয়ার জন্যে একটা form fillup করতে হবে যেখানে আপনার কিছু documents এর copy সেটা আপনাকে জমা করতে হবে তার মানে কি কি copy আছে

হ্যাঁ একদম সেটাই বলে দিচ্ছি আহ আপনার আহ লাগবে হলো ID একটা সেটা হলো আপনার আহ যে আহ আধার card বা voter ID যেকোন একটা আপনার যেহেতু portfolio কুড়ি বছর হয়ে গেছে

আহ আর তার সাথে সাথে যেহেতু এটা international loan আপনার আহ passport number passport এর copy সব এই গুলো এই গুলোর details এ লাগবে আমাদের সাথে আপনাকে যেটা বললাম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 পাঠাতে হবে ওটা আমাদেরকেই জমা দিতে হবে